জেএমএল এ স্ট্রাকচার্স ফ্রম ডেটাবেস এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা শিখব পাবচেম ডাটাবেস থেকে রাসায়নিক কাঠামো আঁকা এবং জিচেমপেইন্ট এ আঁকা 2ডি কাঠামো জেএমএল এ 3ডি মডেলে রূপান্তর করা
টিউটোরিয়ালটি অনুসরণ করতে জেএমএল অ্যাপ্লিকেশন সম্পর্কে জানতে হবে
না হলে নিম্নলিখিত লিঙ্ক থেকে প্রাসঙ্গিক টিউটোরিয়াল দেখুন
টিউটোরিয়ালটি রেকর্ড করতে উবুন্টু ওএস সংস্করণ 1204 জেএমএল সংস্করণ 1222 জাভা সংস্করণ 7 জিচেমপেইন্ট সংস্করণ 01210 মোজিলা ফায়ারফক্স ব্রাউজার 220 ব্যবহার করছি
আমি একটি নতুন জেএমএল এপ্লিকেশন খুলেছি
জেএমএল এর ডাটাবেসে তালিকাভুক্ত যৌগের কাঠামো আঁকার বৈশিষ্ট্য রয়েছে
মেনু বারে ফাইল মেনুতে একটি বিকল্প গেট মল রয়েছে
এটি পাবচেম ডাটাবেস রাসায়নিক কাঠামো থেকে অণু লোড করে
এতে আরেকটি বিকল্প গেট পিডিবি রয়েছে যা প্রোটিন ডেটা ব্যাংক থেকে প্রোটিন কাঠামো লোড করে
এই বৈশিষ্ট্য অন্য টিউটোরিয়ালে ব্যাখ্যা করা হবে
প্যানেলে রাসায়নিক কাঠামো লোড করতে গেট মল এ টিপুন
পর্দায় ইনপুট নামক ডায়লগ বাক্স খোলে
ডাটাবেসে তালিকাভুক্ত যে কোনো অণু টেক্সট বাক্সে লোড করতে লিখুন কমন নামে বা আইইউপিএসি নামে সিএএস নাম্বার সিআইড নাম্বার ইঞ্চি আইডেন্টিফায়ার বা স্মাইলস আইডেন্টিফায়ার একটি বিশেষ রাসায়নিক যৌগের আইডেন্টিফিকেশন নম্বর জানতে পাবচেম ডাটাবেস ওয়েবসাইটে যান
পর্দায় ফেনল ফেনল প্রদর্শন করি
এখন ইনপুট টেক্সট বাক্সে ফেনল লিখুন
ওক বোতামে টিপুন
প্যানেলে ফেনলের মডেল প্রদর্শিত হয়েছে
আমরা বিভিন্ন রেন্ডারিং বিকল্প ব্যবহার করে ফেনলের প্রদর্শনী বদলাতে পারি
এই বিকল্প মেনু বার এবং পপ আপ মেনুতে তালিকাভুক্ত রয়েছে
আমরা ফেনলের বেঞ্জিন চক্রে প্রতিস্থাপী জুড়তে পারি
প্রথমে মডেলে পরমাণু লেবেল করি
ডিসপ্লে মেনুতে টিপে লাবেল নির্বাচন করুন
নাম্বার বিকল্পে টিপুন
এখন সংযুক্ত হাইড্রোজেন সংখ্যা 10 কে কার্বন সংখ্যা 4 এর সাথে একটি অ্যামিনো গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত করি
মডেল কিট মেনু খুলে বিকল্প থেকে নাইট্রোজেন নির্বাচন করুন
হাইড্রোজেন সংখ্যা 10 এ টিপুন
প্যানেলে এটি হল para আমিনো প্যারা অ্যামিনো ফেনলের অণু
আমরা ডিসপ্লে স্টিকস ডিসপ্লে তে বদলাবো
মডেল কিট মেনু থেকে প্রস্থান করুন
পপ আপ মেনু খুলুন নীচে স্টাইল এ গিয়ে সেমে নির্বাচন করে স্টিকস বিকল্পে টিপুন
প্যানেলে ডিসপ্লে তে এটি হল para আমিনো প্যারা অ্যামিনো ফেনলের মডেল
তৈরি করা কঠিন জটিল কাঠামো প্যানেলে সহজে লোড করা যাবে
উদাহরণস্বরূপ কোলেস্টেরল কোলেস্টেরল ফাইল মেনুতে টিপুন
গেট মল বিকল্পে টিপুন
টেক্সট বাক্সে লিখুন কোলেস্টেরল
ওক বোতামে টিপুন
কোলেস্টেরলের একটি অণু প্যানেলে প্রদর্শিত হয়েছে
আমরা অণুতে দ্বি বন্ধন এবং পার্শ্ব চেনের মত বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারি
দ্বি বন্ধন লক্ষনীয় করতে প্রথমে কার্বন পরমাণুর দ্বি বন্ধনের রঙ পরিবর্তন করি
টুল বারে সিলেক্ট এটমস আইকনে টিপুন
তারপরে দ্বি বন্ধনে জড়িত কার্বন পরমাণুর উপর টিপুন
পরমাণুর চারপাশে হলুদ বর্ণবলয় দেখায়
পপ আপ মেনু খুলুন
কলর এ স্ক্রোল করে এটমস নির্বাচন করে ওরেঞ্জ বিকল্পে টিপুন
টুল বারে রোটাতে মলিকিউল বিকল্পে টিপুন
আপনি দেখবেন যে মডেলে দ্বি বন্ধন এখন কমলা রঙে রয়েছে
একইভাবে আমরা পার্শ্ব চেনে কার্বন লক্ষনীয় করতে পারি
আবার পপ আপ মেনুতে গিয়ে ভায়োলেট নির্বাচন করুন
প্যানেলে লক্ষনীয় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এর সাথে কোলেস্টেরলের মডেল রয়েছে
এখন পাবচেম ডাটাবেস থেকে ক্যাফেইন ক্যাফিন কাঠামো লোড করুন
অণুতে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লক্ষনীয় করুন
ডিসপ্লে উয়ারফ্রেমে এ পরিবর্তন করুন
এখন জেএমএল এর আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ব্যাখ্যা করব
আমরা অন্য সফ্টওয়্যারে আঁকা অণুর 2ডি কাঠামো 3ডি মডেলে রূপান্তর করতে পারি
এখানে প্যানেলে অ্যামিনো অ্যাসিড অ্যালানিন এর মডেল রয়েছে
এই অণুর 2ডি কাঠামো আঁকার সফ্টওয়্যার হল জিচেমপেইন্ট
কাঠামো mol ফাইল হিসাবে সংরক্ষিত হয়েছে
জিচেমপেইন্ট 2ডি কাঠামো আঁকার একটি ওপেন সোর্স সফটওয়্যার
এই সম্বন্ধীয় টিউটোরিয়াল নিম্ন লিঙ্কে উপলব্ধ
কাঠামো এঁকে তা mol ফরম্যাটে সংরক্ষণ করতে এনালাইসিস ওএফ কম্পাউন্ডস টিউটোরিয়াল দেখুন
জিচেমপেইন্ট ডিসপ্লে এরিয়াতে প্রদর্শিত 2ডি কাঠামোগুলি হল আমিনো এসিআইডি Alanine নিউক্লিওসাইড Adenosine স্যাকারাইড Alpha D গ্লুকোপাইরানোজ আমি এগুলি ডেস্কটপে mol ফরম্যাটে সংরক্ষণ করেছি
প্রথমে জেএমএল অ্যাপ্লিকেশনে অ্যালানিন এর 2ডি কাঠামো 3ডি মডেল হিসাবে দেখি
তাই আমি একটি নতুন জেএমএল উইন্ডো খুলবো
টুল বারে ওপেন a ফাইল আইকনে টিপুন
আমি ডেস্কটপ ফোল্ডার নির্বাচন করে ওপেন এ টিপব
alanineমল ফাইলে টিপে ওপেন বোতামে টিপুন
পর্দায় অ্যালানিন এর 3ডি মডেল খোলে
মডেল কিট মেনু খুলুন এবং ফিক্স হাইড্রোজেন্স এন্ড মিনিমাইজ বিকল্পে টিপুন
কাঠামোতে হাইড্রোজেন যুক্ত এবং শক্তি ও নুন্যতম হয়েছে
আমরা মেনু বার এবং পপ আপ মেনু ব্যবহার করেও প্রদর্শনী বদলাতে পারি
এখানে এটি হল এডিনোসিন এর 3ডি মডেল এবং এটি হল alpha d গ্লুকোপাইরানোজ এর 3ডি মডেল
সংক্ষেপে এই টিউটোরিয়ালে শিখেছি পাবচেম ডাটাবেস থেকে রাসায়নিক কাঠামো লোড করা
ফেনল এবং কোলেস্টেরল এর ডিসপ্লে পরিবর্তন করা
জিচেমপেইন্ট এ আঁকা 2ডি কাঠামো জেএমএল এ 3ডি মডেলে রূপান্তর করা
অ্যালানিন এডিনোসিন এবং alpha d গ্লুকোপাইরানোজ এর 2ডি কাঠামো 3ডি মডেলে রূপান্তর করা
এখন জিচেমপেইন্ট এ নিম্নলিখিত অ্যামিনো অ্যাসিডের 2ডি কাঠামো আঁকুন
সিস্টেইন সিস্টিন হিস্টিডিন হিস্টিডিন ফেনিল্যালানাইন ফিনাইলঅ্যালানিন mol ফাইল হিসাবে এটি সংরক্ষণ করুন
জেএমএল এ ফাইলগুলি খুলে ডিসপ্লে পরিবর্তন করুন
এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন httpspoken tutorialorgWhat is a Spoken টিউটোরিয়াল এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়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
ধন্যবাদ